এরা সব ডান্স শিখতে আসে এবং ডান্স শিখবে। ডান্স এখন শেখায়। এখানে এসি রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও ডান্স শেখানো হয়। সবাই ডান্স শেখে। দু একজন ডান্স করে।

ওনে কাজ করতে গেলে এত কিছু মেশিন লাগে অনেক রকমের মেশিন দরকার হয় কারণ মেশিন ছাড়া তো আর কাজ সম্ভব না। প্রত্যেকটা এক একটা মেশিনের এক একটা কাজ এরকম ব্যাপার--